রাস্তার ওপরে আমরা একটি অটো কে দাড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি ও একজন কে হেঁটে যেতে দেখা যাচ্ছে।

এবং একজনকে সাইকেল নিয়েও দেখতে পাচ্ছি আমরা। রাস্তার পাশে কিছু দোকানকেও দেখতে পাচ্ছি ফলের দোকান।

এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি দোকানের ছবি যেটি বইয়ের দোকান এবং আমরা অনেক বই কে দেখতে পাচ্ছি সাজানো আছে দোকানটিতে।

এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটি একটি মন্ডপের। এখানে কিছু মুর্তি সাজানো আছে।

এরা সবাই আলাদা আলাদা রঙের পোশাক পরে আছে এবং তারা নিজেদের হাতের কাজ শিখছে এবং কিছু তৈরী করছে আমরা একটি ছোট গাছ কেউ দেখতে পাচ্ছি।

এবং অনেকগুলি ছাত্র ও ছাত্রীর সারিবদ্ধ ভাবে বসে আছে এবং তারা সবাই হাতের কাজ শিখছে এবং কিছু শিক্ষিকাকে দেখা যাচ্ছে তাদেরকে শেখাতে।

এবং অনেকগুলি বইকে দেখতে পাচ্ছি সারিবদ্ধ ভাবে দোকানটিতে একটির পর একটা সাজানো আছে।

এবং সাম আমরা তিনজন স্যার কে দেখতে পাচ্ছি যাদা দাঁ-দাঁড়িয়ে আছে।

এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি হল একটি বিদ্যালয়ের ভেতরের ছবি এবং আমি লোহার বেঞ্চ দেখতে পাচ্ছি তার উপরে--

কিছু জিনিস রাখা আছে এবং অনেক ছা ছাত্রীর কে দেখতে পাচ্ছি যে সেগুলো দিয়ে কিছু হাতের কাজ তৈরি করছে তারা এবং একটি শিক্ষিকাকে দেখা যাচ্ছে সাদা পোশাক পরে ।